হ্যা আরেকটা জিনিস হচ্ছে আরেকটা news দেখলাম আঃ যে তোমার আঃ গতকালকেই যে আমাদের বরিশাল রুটের যে lonch গুলো ওগুলো তো আগে তো একসময় তারা একসময় ডাকাতি করতো ঠিকআছে হ্যা এখন ডাকটি খরায় ভুগছে তারা বেশ কিছু লুট বন্দ হয়ে গেছে সামনে হয়তো আরো কিছু লুট বন্দ হয়ে যাবে এই অবস্থা আসলে মিস করবো মানে দক্ষিণ অঞ্চল এর যে রং survis টা হ্যা olrady কিন্তু বাংলাদেশের ঐতিযো বাহি যে শত বছর যে রকেট ওগুলো কিন্তু বন্দ করে দেওয়া হয়েছে ওগুলো চলছে না হ্যা এগুলো অনেক সৃতি এর জন্য খারাপ লাগে এর জন্য তো বা অনেক news হচ্ছে মানে তুমি পদ্দা সেতু দেখতে এসো আর ঢাকায় এসো একটু সাবধান এ থাকবে কেন না এই সিত কাল টাকেই বলা হয় কিন্তু আন্দোলনের মাঠ আমাদের দেশে হ্যা হ্যা

হ্যা সেটাই পত্রিকা তে তো সেদিন দেকলাম যে আঃ একটা রাস্তা তে অনেক মানে ধর্ষণ এর ও অনেক আঃ খবর ছড়াচ্ছে মানে রাস্তা তে যেকোনো জায়গায় হচ্ছে এখন এরকম

আঃ সেটা শুনে আসলে খারাপ লাগে দেশের অবস্থা এমন যে এখন এগুলা খুব খারাপ লাগে আবার স্বভাব দুর্ঘটনার কথা তো মানে বলছিলাম যে সেটা তো আরো বসে ভয়াবহ যে বলছে তো আমি যাবো কিন্তু আসলে মনে মনে ভয়ও হচ্ছে যে যাবোতো কিন্তু রাস্তায় কি হয় না হয় রাস্তাতে আবার এত জ্যাম পরে রাস্তাতে এত সেই জ্যাম আর কারণ এ মানে কোথাউ যাইও শান্তি নাই আসলে শান্তি নাই যেমন রাস্তাতে রাস্তাতেই চলে যাই অর্ধেক দিন তো একদিন পুরো রাস্তাতেই চলে যাই এত journey করার পরে আসলে গিয়ে আর ঘোরা টাও ভাল লাগে না সেকারণে আসলে সব নিয়ে চিন্তায় আছি সব মিলিয়ে চিন্তাতে আছি মানুষ অনেক farstaded এই যে jam হ্যা অনেক হতাশ হয়ে পড়েছে আসলে যেকোনো জায়গায় নিরাপত্তা নেই কিন্তু খালি তুমি রাস্তা ঘাটে বলছো ওইসব খারাপ কাজ বা মেয়েদের সাথে এইটা একা না ঘরের মধ্যেও তো মেয়েরা তো আসলে নিরাপদ না আসলে আমাদের দেশ টা এখন মানে হ্যা হয়ে ওঠেনি কেননা দেখো হ্যা সেটাই হ্যা ওই যে দেখলে না ভাড়াটে আর কি বাড়িওলার মেয়েকে নিয়ে যে মেরে ফেললো বা সাত বছর হ্যা হ্যা সাত বছর এর বাচ্চা এইটা শুনা এত খারাপ লেগেছিলো আমার আমি ফোন এ যতবার আঃ যেকোনো app এ মানে facebook এ যাই যেই জাগাতেই যাই যেমন instagram এ যাই তো সব জায়গায় দেখি যে একই খবর যে মেয়ে টাকে মেরে ফেলেছিলো এই রকম এই রকম বাচ্চাটার ছবি টা দেখে এত মায়া লাগলো আমার মানে আমি একবারে কান্না করে দেবার মতো অবস্থা আসলে অনেক খারাপ লাগলো মানুষ এতটা নির্মম কিভাবে হয় আসলে ওই মেয়ে টাকে আঃ নাকি ই করা হয়েছিল খুন করে আবার আলাদা আলাদা প্লাস্টিকের পলেথিন এ ভোরে এক এক জায়গায় ফেলা হয়ে ছিল টি এইটা শুনে আমার ওনাকে খারাপ লেগেছিলো এটাতো অনেক টা খারাপ ছিল আমার তো শুনেই খারাপ লাগে কোনো স্বাভাবিক মানুষ সেটা সহ্য করতে পারে না হ্যা আসলে যে এইরকম কাজ করে সে আসলে অনেক অমানুষ আসলে পশু মানুষ না সেটাই আসলে ব্যাপার তা হচ্ছে এই news কয়টা আসে পেপার এ মানে আমাদের এখন হচ্ছে কি vairal সমাজ ঠিক আছে হ্যা এটা যদি পশ্চিমবাংলাই দেশ হতো একবারে এইটা একবার সারা দুনিয়া জেনে যেত হু কিন্তু আমার vairal না হলে আমার কেউ কান দিই না মানে এই জেনিস গুলো এত অহরহ হচ্ছে এখন এগুলো আমাদের কাছে ডালভাত হয়ে গেছে আসলে ঠিকই বলেছো এইরকমই হয়ে গিয়েছে হ্যা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

আসলে এখন বাংলাদেশ টা আসলে এখন অনেক খারাপ পরিস্তিতির মধ্যে দিয়ে যাচ্ছে আসলে আঃ কিছু দিন হলো করোনা গেল করোনা vairas আর পরে চলে আসছে আবার এসব মারামারি খুনোখুনি হানাহানি

তো এসব বাজে অবস্থা থেকে আসলে আঃ পরিত্রান এর জন্য আমাদের নিজেদের কে আর কি সচেতন হওয়া উচিত আমার মনে হয় যে আমরা যদি সচেতন হয় তাহলে হয় তো বা এ এর কিছুটা মানে কমিয়ে আনা সম্ভাবিক এসব দুর্ঘটনা কিছু কমিয়ে আনা সম্ভব আসলে আমাদের দেশের মানুষ আর আমরা নিজেরাই সচেতন না সেকারণেই এসব হচ্ছে আমার মনে হয় তোমার কি মনে হয় না শুধু তো সচেতন হলে হবে না শিক্ষাও দরকার আঃ ভালো হ্যা সেটা তো অবশ্যই সেইটা পাচ্ছে না এই তা ছাড়া আমরা যেটা দেখছি সব জায়গায় খারাপ জিনিস গুলো এটা খুব স্বাভাবিক মনে হয়

দেখাযাচ্ছে আরাকে টা হচ্ছে বিচারহীনতা যে মানুষ খারাপ কাজ করেও মানে বুক ফুলিয়ে যেতে পারছে সমাজে এইটা হচ্ছে বড়ো কারণ এইটা news ও হচ্ছে না মানে মানে এইটাকে তো এইজন্য আর কি যদি ঠিক মতো আঃ বিচার টা হতো সব news হতো দেখা যাচ্ছে দুর্নীতি এটাও একটা বড়ো কারণ হ্যা আসলে দুর্নীতি তো হ্যা দেখেছি আমিও কিছু দিন আগে যে খেলার মধ্যে দুর্নীতি হচ্ছে

পক্ষবাদীত নিয়ে মিলে আচরণ হচ্ছে তারপর যে এখন vairal news হচ্ছে অসার md যে তার usc তে চোদ্দটা বাড়ে পাওয়া গেছে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

কোনদিক দিয়ে ধরে আবার কোনদিক দিয়ে মেরে ফেলে আবার কোনদিক দিয়ে বিপদ এ ফেলে সে কারণ এ আসলে খুব ভয়ে ভয়ে থাকি এইটাই আসলে এরকম সেটাই তো সত্রন্ত্র সমাজ এই থাকতে হবে হ্যা সব কিছু মিলিয়েই থাকতে হবে হ্যা আর নিজেকে সাবধান এ থাকতে হবে এবং আমাদের যারা আসে পাশে আছে এবং যারা ভবিষৎ প্রজন্ম তাদেরকে

শিক্ষা দিতে হবে হু আর একজন আঃ আঃ এখানে হচ্ছে মায়ের কল দিয়ে সন্তান প্রথম শিক্ষা টা পাই হ্যা মায়ের সাথে মায়েদের হ্যা করতে হয় হ্যা এখন তো মনে হয় আঃ তোমার দায়িত্ব বেসি হ্যা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 b prepiad for হ্যা

তোমাদের বাসার সবাই তোমাদের বাসার সবাই কে আমার সালাম দিও আর সবাই তো ভালো আছে না তোমার ছোট বোন ভাই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 বাসায় এস হ্যা অবশ্যই আসবো তুমি ও চলে এস আমাদের এইখানে চলে এসে বেরিয়ে যেও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

আমি বেশ ভালো আছি। তুই কেমন আছিস? আর কাকিমারা কেমন আছে? সব ভালোই আছে। তোর বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ আমার বাড়িতে সব ভালোই আছে।

তা এখন কি করছিস তুই? কোথায় আছিস? বাড়িতে আছিস না বাইরে আছিস? আমি তোর বাড়িতেই আছি। বাড়িতে ছিলাম একটু আগে, বেরিয়ে মানে পাশে এদিকেই এলাম। ভাবছিলাম যে মানে তোর বেড়াতে যেতাম তোর মানে এখন ভালো লাগে না বাড়িতে একা থাকতে তার জন্য। হম হটাৎ তুই চলে আয় তাহলে আমার কাছ কে আমি তো একলা আছি। ওহ তো তোদের ওখানে কিরাম রে আবহাওয়া ঠান্ডা না গরম? আমাদের এইদিকে তো ধরে এখন অত তো ঠান্ডাও লাগে না অথচ গরমও লাগে না। মানে বেশ medium. মানে ধর সকালবেলা করে ধর খালি একটু ঠান্ডা লাগছে। আর ধর ওই রাত্রে সন্ধ্যাবেলা করে খালি ঠান্ডা লাগছে।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 ওহ মানে এখন মানে তোদের ঐদিকে প্রচুর ঠান্ডা নাকি?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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিনি বলতে মানে দেখেছি শুধু TV তে দেখানো হয়। বিশাল ব্যাপার রে ধরে যে গাছপালা তো একবারে তো বরফে ঢাকা। বাড়ি ফাড়ি সব ঢাকা পরে গেছে তো বরফে। এত ঠান্ডা মানে বাড়িতে বাড়ি থেকেও যদি বার হই না তাহলে আমিও ধরে লে বরফ বরফে পরিণত হইবো হয়ে যেতে পার, এত ঠান্ডা তে। ওহ প্রচুর ঠান্ডা তাহলে ঐদিকে? মানে আমাদের প্রচুর ঠান্ডা মানে তোদের ঐদিকে। হ্যাঁ এখানে তো প্রচুর ঠান্ডা মানে তোদের তাও গরম পরে গেছে এখানে তো এখনও গরমের কোনো কিছুই নেই। কবে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

আরে তুই যদি আসিস তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে। তুই তুই তাহলে এখন কয় দিন তো আসিস না। তুই আসবি খানিক গরম পড়ুক তখন আসবি এখন যদি আসিস না? তুই তো তাহলে বার হইতে পারবি না। তুই তো আসতেই পারবি না। আসতে আসতেই তুই তুই তো বরফে ঢাকা পরে যাবি তো। ওহ হ্যাঁ তুই কিসে আসবি? না তুই যদি মারুতি থাকে না? তুই তাহলে মারুতিতে আসা হবে। কিন্তু মোটর সাইকেলে তুই যদি আসিস না? তাহলে মোটর সাইকেলে হবে না কিন্তু। ওহ তাহলে মানে আমি ভাবছিলাম মানে আমি তো মানে এইদিকে যেরকম একটা জামা পরে থাকি ঐরকম তাহলে চলে যদি যাই। তো মানে আমার তো বিশাল ব্যাপার হয়ে যেত রে। আমি তো বললি তো ফোন করেছিলাম বলে বেশ আমি ভাবছিলাম তাহলে এইবার এদিক থেকে নিয়ে যেতাম। ফোন করেছিস ভালো করেছিস, নাহলে খালি তুই যদি একটাই জামা নিয়ে আসিস তাহলে তো বিশাল অসুবিধা হয়ে যেত কিন্তু। এইখানে তোর ধরলে আমি তোর ধরলে তিন চারটে করে জামা পরে আবার দুটা করে জ্যাকেট পরে থাকি। আর এমনি তো বিছানা থেকে তো বার হতেই পারছিনা রে আমি। কি বলবো তোকে? কিছু খেতেও বার হতে পারছি না এত ঠান্ডা। সেই বিছানাতে ঢুকে ঢুকেই খেতে হচ্ছে আমাকে। ওহ তোদের মানে ঐদিক টা তে মানে তোর ধর এই তোমার মানে এই সকাল থেকে যে ঠান্ডা লাগছে লাগছে মানে সারা দিনটাই ঠান্ডা থাকছে?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 ধরলে সকাল থেকে ধরলে রাত পর্যন্ত ঠান্ডা। তারপরে সারাক্ষণই তো বরফ পরে যাচ্ছে। ওহ মানে এইযে এইযে যখন তোদের ধর এই তোদের এলাকায় যখন ধর প্রচুর ঠান্ডা হয় বা কিংবা এই যে বরফ যখন পরে মানে পুরো এলাকাটাতে তাহলে বরফে ঢাকা পরে যাবে কি?

ওটাই তো তার জন্য খুব সাবধানে থাকতে হয়। বাড়ির বার হলে হবে না বাড়ি থেকে। কেউই তো বার হচ্ছে না, একবারে বাহির তো একবারে সেই বরফে সব ই হয়ে গেছে একেবারে ডুবে গেছে। ওহ হম হম ওটাই আর তোদের তো ও করে বলছিস হ্যাঁ এদিকে মানে তোর অতটা ঠান্ডাও লাগছে না অতটা গরমও লাগছে না বেশ medium বেশ ভালো লাগছে মানে এই আবহাওয়া medium বেশ। আমিতো ভাবছিলাম আমি তোর কাছকেই যাবো রে। এখানে তো আমি আর থাকতে পাচ্ছিনা এত ঠান্ডা তে। এমনি তো আমাদের সর্দি লেগে আছে। আর যদি আমি যদি এই অবস্থায় এখানে থাকি তাহলে তো আমাকে তাহলে লিয়াই যাবে না বিশাল ব্যাপার হয়ে যাবে আমার। হ্যাঁ আমি যে যাবো ভাবছি তোর কাছে তাহলে কিসে যাবো এটাই আমি খুঁজে পাচ্ছিনা? কিসে যাবো তোর কাছকে?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 হ্যাঁ আসা তো যাবে এখন কিসে যাবো তাই তো এখান তো গাড়ি ঘোড়া তো চলে না সব বন্ধ করে দিয়েছে। ট্রেন ও চলছে না। ট্রেন তো সেই যদি কি হয় তাহলে তো তখন তো ট্রেন তো পাল্টি হয়ে যেতে পারে বরফে ই হয়ে তার জন্য সব বন্ধ করে দিয়েছে এখানে। কিছুই চলে না তো। ওহ মানে সপ্তাহে ধরলে একদিন করে চলে সেই বুধবার বুধবার চলে প্রতি বুধবার চলে। তুই আগে মানে দশটা থেকে পাঁচটা অব্ধি চলে, আর সব বন্ধ থাকে। দশটা থেকে পাঁচটা অব্ধি চলে? নিয়ে আবার বন্ধ করে দেয়।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

হ্যাঁ তো তাই তো মানে এত ঠান্ডাতে তো আর মানে তোর কেউ বার হতে তো পারছে না। তোর মানে ধর খাওয়াদাওয়া মানে তো হ্যাঁ খাওয়াদাওয়া সব ঠিকঠাক হয় তো? খাওয়াদাওয়া ঠিকঠাক বলতে খাওয়াদাওয়া ঠিকঠাক হয় না এক ব্যাপার। মানে ধরলে বিছানা থেকে তো সবাই ঘর থেকে তো আর ইয়ে করতে পারে না। সেই যা আনা ছিল বা এই সেই ঘরে সেই চাল ডাল হয় খেতে পাচ্ছি। কিন্তু সবজি ফোবজি তো আনতে পারি না বাজার থেকে, বাজার ও সেই বন্ধ। সবই তো বন্ধ ধরলে। তার জন্য সেই একই খাবার খেতে হচ্ছে বারবার।

হ্যাঁ তাহলে বুধবার না আসা পর্যন্ত আমি তো বার হতে পারছি না বাড়ি থেকে। ওহ তো মানে বার হওয়া পারিস না তো ঠিকাছে তাহলে কিসে আসবি ওখান থেকে তুই ট্রেন যদি এখন বন্ধ থাকে ঐদিকে তোর তাহলে এখন আসাটা তো মুশকিল হয়ে যায়। হ্যাঁ মুশকিল সেই বুধবার কি বললাম? বুধবার, বুধবার খোলা থাকে। বুধবার যেতে হবে। নাহলে আজ তো ধরলে কি বার? শনিবার আজকে। এখনো বুধবার আসতে অনেক দেরি আছে তো। হ্যাঁ

তোদের ওখানে তোরা সবজি লাগিয়েছিস নাকি? এইখানে? সবজি লাগিয়েছি বলতে তেমনটা না সবজি লাগানো আছে।

ও তা বাজারে কিরকম দাম সব কপির? এখন তো ঠান্ডার সময় তো মানে এখন ধর অতটা দাম মানে profit পাওয়া যায় না, দাম নেই। তবে এ মাস টার পরে যে মাস টা মনে হচ্ছে profit পাইবে। তাই মনে হচ্ছে prifit থাকবে প্রচুর। ঠান্ডার সময় তো ক~ কপিটা বেশি খায়। তাইতো? হ্যাঁ ঠান্ডার সময় কপিটা বেশি খায়। ঠান্ডা তো বলছিস ঠান্ডা তো পার হয়ে গেলো গরম পড়তে লেগেছে। আর তো সব গরমে তো কপি আর খেতে ভালো লাগবে না। ঠান্ডার সময় যা খায় কপিটাই বেশি খায় ঠান্ডার সময়। কপিটাই বেশি হয় লয়? হ্যাঁ হ্যাঁ

আর কপি আর কিছু লাগাসনি? মোটর, বাঁধাকপি। কি কি কপি লাগিয়েছিস? ফুলকপি না বাঁধাকপি? আমি তো ফুলকপি লাগিয়েছিলাম। বাঁধাকপি লাগাইনি, মানে বাঁধাকপি তোর লাগাবো ভেবেছিলাম কিন্তু বিছন প্রচুর দাম বলছিল তার জন্য তোর লাগাইনি।

মুলো তো মুলো ফেলেছে কিন্তু এখনো বার হয় নি, মানে লাগিয়েছি। তা সেই তোদের সেই ওই চক্রবর্তীতে একটা জমি জমি না। ওই জমিটা, কি লাগিয়েছিস জমিটা তে? চক্রবর্তীতে? মানে ওইটা তে তোর ঐটাতেই কপি ছিল। ঐটাতে কপি তোলার পরেই তোর, মুলো মুলো ফেলেছে আর কটা সার দিয়েছে। এইবার ই লাগা ধান লাগাবিনা? এইবার ধান উম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 আর বছর তো ধান ধান ধান কেউই লাগায়নি। জলের লেগে আর বছর তো সেই খরাতে তোর জল হয়েই নি। তার জন্য তো জমি গুলো তো সব ফাঁকা পড়েছিল ধান হয় নি। এই বছর তো ধান না হইলে তোকে তাও খেতে পাবি না।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 এ বছর তোর ডিপের মানে ডিপো চালু করেছে যেটা ডিপে জলে দিয়ে যেটা হবে সেটাতেই হবে। মানে এখন তো তোর আছে তোর বৃষ্টি পরেও চাষ হবে না। ধর এখন তো নিজের কোনো ইয়ে নাই। আমাকে সর্দি লেগে গেছে রে। সর্দি লেগে গেছে?

তোর সর্দি লেগেছে তোর তাহলে এক কাজ কর। তুই মানে ওখান দিয়ে তাহলে ওইখান থেকে তোর বাবা মা কে বল যে, তাহলে আমি আমি তাহলে আমার বন্ধুর থেকে আমি তাহলে এখন তাহলে যাই তাহলে ঐদিকটা তে বেশ আবহাওয়াটা বলছে ভালো।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

আমি বললাম মা কে সব। নিয়ে বললো ঠিক আছে যাবি তাহলে। হ্যাঁ না তো দেখ তুই বলছিস ঠান্ডা লেগেছে ঠান্ডা তোর তো ছাড়ছেই না। তাহলে তুই এক কাজ কর মানে আমাদের মানে এই বাড়ি এইদিকে চলে আসলি ভালোই হবে। হ্যাঁ ওষুধ খেয়েছি কিন্তু ওষুধে কোনো কাজ করছে না তো। ওইদিককার ওষুধ শুনেছি ওখানকার ভালো ভালো ডাক্তার আছে রামপুরহাটে? হ্যাঁ এইদিকে ভালো ভালো ডাক্তার আছে বলতে মানে তোর ডাক্তার এদিককার তো নেই ওইদিককার আছে। ডাক্তার আসেনি এইদিকে এই রামপুরহাট এ তোর বসে।

এদিকে ওষুধ খেয়েছি দেখ ওষুধে কোনো কাজই করছে না। বুঝলি তো? হ্যাঁ তার জন্য আমার সর্দিটা এখনো ছাড়ছে না। হ্যাঁ তোর বলছি তোর মানে একটু তুই আগে বলতো, তুই কোথায় আছিস? এই আমিতো বাড়িতে ক্যাথার ভিতরে আছি। tower পাওয়া যাচ্ছে না নাকি? শুনতে পাচ্ছিস? হ্যাঁ মানে তোর কথাটা মানে আবঝা মানে শুনতে পাচ্ছি না ভালো মতো।

হ্যাঁ তুই একটু বাইরে আয় বাইরের দিকে আয় বেরিয়ে আয় তাহলে বেশ ভালো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 হ্যাঁ এবার পাচ্ছি বল মানে কোথায় ছিলিস তুই?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 ওহ হ্যাঁ তোর তোকে প্রচুর ঠান্ডা লেগে আছে বুঝলি তুই মানে। ডাক্তার দেখিয়ে নে নাহলে তখন পরে শরীর টা প্রচুর খারাপ করবে। ডাক্তার দেখাচ্ছি দেখ কি করবো বল? ছাড়ছেনা তো কি বলবো? ডাক্তার দু তিনবার ডাক্তার দেখলাম ওষুধতো প্রায় খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। কিন্তু কিছু কাজ করছে না ওষুধে। হ্যাঁ

তো ওইটা তো অবশ্যই এবার দেখ ওষুধ খাবি তো তোর শরীর টাও ঠিক থাকবে। আবার তোর ওষুধ না খেলে, তখন আসতে আসতে বাড়তে বাড়তে তখন বেশ একটা বড় কিছু হয়ে যাবে। তখন ডাক্তার দেখাতে খরচ হয়ে যাবে প্রচুর পয়সা পাতি। তখন দেখ আর এখন তো তোর মানে তুই কাজও তো করতে পারছিস না ঐদিকে তখন কাজও তেমন হবেও না যা তোদের ঠান্ডা পড়েছে। আকাশ থেকে এখন তো ধর তো বরফ পড়ছে বলছিস তখন তো বাড়ি থেকে বারই হতে পারছিস না তো কাজ করবি কি করে?

কাজ করবো বলতে গেলে আমার তো শরীর টা ভালো নয় তার জন্য তো ওষুধে কাজ করতে পারছে না। শরীরটা ভালো থাকলে তাও খানিক অর্ধেক কাজ ফাজ করা হয়। হ্যাঁ

না রে খাওয়াদাওয়া করিনি। তবে খাওয়াদাওয়া করবো ভাবছিলাম তো, এখন খাবো না বুঝলি? এখন ভাত হতে অনেক দেরি আছে বুঝলি? তার জন্য দেখলাম যে একটু ঘুরে আসি তারপর তো আমার রান্নাও হয়ে যাবে। তো এসে তখন

হম তুই চান করছিস তো নাকি?

আরে সেই বিমানের খবর কি রে? ওখানে তো একটা সেই তোর সাথে ভালো আছে তো? হ্যাঁ ও বেশ এখন ভালোই আছে। হ্যাঁ ভালোই কাজ করছিলো কিন্তু